এখানে বেশ কিছু লোকজন চান করছে এবং বোট -টির বড় বোট -টির মধ্যে দুটি পতাকা উড়--

যেখানে দেখতে পাচ্ছি একটি মিস্ত্রি কাজ করছে। আর আরেকটি মিস্ত্রি দূরে দাঁড়িয়ে আছে ।

সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে নানান ধরণের যন্ত্রপাতি দিয়ে। পুরুষগুলার মধ্যে একটি মহিলার মূর্তিও রয়েছে।